এইটাও একটি খুব সুন্দর ছবি তোলে ধরা হয়েছে যেখানে--

এই তা একটা মুদি খানার দোকান যেখানে অনেক রকম--

এটাও একটা শপিং মল এর ভিতরেরা ছবি--

এটা মনে হরচে শুশুনিয়া পাহাড়টা--